এই যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি কোনোরকম কোনো সভা বা সমিতি বা মিটিং -এর ছবি বলে মনে হচ্ছে।

দূরে কিছু গাছপালা রয়েছে। জায়গাটি খুব ভালো লাগছে। জায়গাটি একটু খালি রয়েছে এখন। বেশ--

এই যে ছবিটি দেখা যাচ্ছে এখানে তিনটি আ দুটো সোফা সেট রয়েছে। একটি একটু বড় সোফা সেট রয়েছে এবং এক দুটো সিঙ্গেল চেয়ার রয়েছে।

প্রায় অনেক লোক থাকে। নানারকম মঞ্চে ফাঙ্কশন হয়। যেমন- নজরুল মঞ্চ আরো অনেক মঞ্চ আছে কলকাতা - য় যেখানে বড়ো বড়ো কনসার্ট বা ফাঙ্কশন যেটাকে বলে সেটা হয়।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি বড়ো বিল্ডিং -এর ছবি। দুপাশ থেকে একটি দুপাশ থেকে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে। মাঝখানে একটি টেরেস মতো বোঝা যাচ্ছে। যেখানে একটি সুইমিং পুল রয়েছে।

এই যে ছবি ছবিটি দেখা যাচ্ছে এটি দুটো পাহাড়ের মাঝখান থেকে একটি জলের ছবি দেখা যাচ্ছে। মাঝখানে একটি পাথর রয়েছে। সেখানে একজন বসে রয়েছে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি স্কুল -এর ছবি। এখানে বা অম এই যে কলিডোর করিডোর বোঝা যাচ্ছে এটাকে। এখানে সব বাচ্চারা বেঞ্চ -এর ওপরে বসে আছে। তারা কিছু হাতের কাজ করছে।

দুটো লোক দেখা যাচ্ছে একটি গাড়ি দেখা যাচ্ছে জায়গাটি বেশ ভালো লাগছে দেখতে।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি বিল্ডিং - এর ছবি। এর মধ্যে অনেকগুলো দোকান রয়েছে। যেমন- একটি চশমার দোকান ।

জিম -এ আমরা সবাই যাই। চশমার দোকানেও আমরা সবাই যাই। জায়গাটি বেশ ভালো।